আর চারদিকে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

একদিকে রাস্তা ঘোরানো আছে এবং সুপারি গাছ লাগানো আছে।

কয়টি অনেকগুলো বল রাখা আছে।

একটি টি-শার্ট পরসে এবং একটি ট্র্যাকসুট পরসে পায়ে সু পরসে-এ।

আর উপরে বিজলির তার টানানো আছে এবং টিন দিয়ে ছাউনি করা আছে।

গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফোন নাম্বার দেওয়া আছে পুটিমারি দিনহাটা।

এটা একটা টি ম্যাজিক ইট ইস ম্যাজিক ট্রি ।

যাচ্ছে সামনে অনেকগুলা মাটির ভাঁড় রাখানো আছে।

এটি অনেক বড় বড় ফ্লাট দেখা যাচ্ছে।

এইটা দেখে বুঝা যাচ্ছে এটি একটি মেডিসিন ইস্টর ।

আমি দেখতে পাচ্ছি এটি একটি নোকিয়া মোবাইল এস্টোর ।

সামনে বাড়ি দেখা যাচ্ছে টিনের।

এটা দেখে বুঝা যাচ্ছে গাছ কাইটে পিস পিস করে রাখছে।

এটা দেখে বুঝা যাচ্ছে এটি একটা পাহাড়।

নদী আছে নদীতে একজন লোক দাঁড়ায় আছে।